এখানে অনেক বড় রাস্তা দেখতে পারছি।

ঠাকুরের সামনে একটা পুরোহিত দাঁড়িয়ে আছে।

রুমের মধ্যে অনেকগুলি লোক কাস করছে।

রুমের মদ্যে একটি ল্যাপটপ আছে।

এখানে একটি দোকান দেকতে পারছি।